দুজন দু সাইড টোটো উম টোটোর দু সাইড -এ দুজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন ওরা টোটো কিনতে এসেছে দোকানে।

এই ছবিটা দেখে মনে হচ্ছে এটা এক ধরনের পার্ক । পার্ক -এর ভিতরে বিভিন্ন বাচ্চার --

উম প্লাটফর্ম এটা একটা।

এটা দেখে মনে হচ্ছে এটা একটা মন্দির। এখানে বিভিন্ন ধরণের ঠাকুর আছে।

এটা একধরণের বইয়ের দোকান দেখে মনে হচ্ছে এটা বইয়ের দোকান এটা বিভিন্ন ধরণের বই বিক্রি হয়। এবং একটা রাস্তার সাইড -এ এটা একটা বই-এর দোকান।